হ্যাঁ mam এইটার এবারে plan টার ব্যাপারে আমি চলে আসি যে যদি plan টা এই plan টা আপনি নিলে, এই plan টার mam debt way । যেহেতু এটা আমাদের মানে total GST include করে আহ বাহাত্তুর হাজার টাকা যেটা এই plan টা। তো এই plan টা আপনি mam আগে mam আমি আপনার থেকে জানতে চাইবো যে, এটা আপনি কত বছরের জন্য চালাতে চান? For আমাদের minimum mam ওইটা পাঁচ বছরের আছে। Maximum আপনি mam যত বলবেন সেই হিসাবে আমাদের calculation টা পরবে। হ্যাঁ mam রাখা যায়। সেই হিসাবেই আপনি interest amount টা পাবেন। না না না না, হ্যাঁ mam আপনার কথা বুঝতে পেরেছি। আপনি পাঁচ বছর আমাদেরকে দেবেন মানে আপনার দিক থেকে premium টা দিবেন পাঁচ বছরে, এবার পাঁচ বছর আপনি সেই টাকাটাকে grow হওয়ার জন্য ছেড়ে দেবেন। এটাই বলতে চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ এটা হয় mam কোন অসুবিধা নেই। তো mam আপনি কি জানতে চান যে আপনি কত কি পাবেন আহ total দশ বছর wait এর পর? হ্যাঁ mam একটু দাঁড়ান আমি আপনাকে calculate করে total টা বলছি। যেহেতু এগুলা আমাদের customize plan তো mam এগুলো কোন কিছুই calculation বা আগে থেকে catalogue করা থাকে না। তাই একটু দু minute line এ থাকুন আমি আপনাকে বলে দিচ্ছি সব। হ্যাঁ mam আহ line এ থাকার জন্য ধন্যবাদ। আপনাকে বলতে চাইবো যে, আপনি total যেটা দি~ মানে total দিচ্ছেন হচ্ছে আমাদের এখানে তিন লাখ ষাট হাজার টাকা পাঁচ বছরে।

পাঁচ বছর wait করার পর আপনি সেটা totally এখানে পাচ্ছেন আহ ছয় লাখ আহ ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা। মানে six point five lakh আপনি সেটা totally এখানে পাচ্ছেন আরকি।

না mam এই amount টার উপর কোন হেরফের হবে না। তবে mam bonus থাকে আমাদের one lakh এর মত bonus থাকে, সেটা mam আরও add হবে but এটার উপর কোন হেরফের থাকে না।

আহ Mam সেটার কত percentage দাঁড়াচ্ছে সেটা mam approx ধরুন দাঁড়িয়ে যাচ্ছে twenty five percent এর মত দাঁড়িয়ে যাচ্ছে mam । Twenty five to thirty percent এর মত দাঁড়াচ্ছে। হ্যাঁ mam তো কারণ এটা আহ debt benefit । আমি আপনাকে আগেও বললাম যে, শুরুতেই বলেছিলাম যে আমাদের insurance গুলো mam ঐভাবেই করা যে totally আহ আপনার life টাকেই বেশি priority দেওয়া হয়।

Mediclaim বলতে আপনার যদি কোন আহ accident বা কোন কিছু hospitalized হতে হলো আপনাকে, তো সেখানে আমরা thirty thousand অবধি আমাদের mediclaim টাকে আমরা provide করি। তো, আপনার যা bill হলো সেখান থেকে আপনি thirty thousand আমাদের mediclaim use করে pay করতে পারবেন। আহ তো এইরকম আমরা সুবিধা provide করি। কারণ আমরা mam life টাকে বেশি priority দিয়ে রাখি insurance life insurance এর মধ্যে। Mam আমাদের এখানে total টাই হয় life insurance বলতে পারেন, health insurance বলতে পারেন, car insurance বলতে পারেন বা আহ বা আপনার home insurance বলতে পারেন বা আপনার আহ, আহ all type of mutual fund bond এইগুলো mam আমাদের এখানে হয়।

না mam আমাদের এখানে ওই ওটা হয়না mam । না mam আমরা আমরা কিছু subjective insurance এর উপরেই কাজ করি mam । যেমন আহ home insurance, car insurance, life insurance, health insurance এইগুলোর উপরেই mam কাজ করি। আমরা খুব একটা verse insurance নিয়ে কাজ করি না যার জন্যই mam । হ্যাঁ but আমাদের কাছে সেরকম কোন ইয়ে নেই mam । কারণ আমাদের কাছে সেরম কোন scheme কিংবা policy নেই। আমাদের কাছে mediclaim আছে, health insurance যেটা সেটা mediclaim আছে বা health insurance আছে সেইগুলা আছে mam but ulite আমাদের এইখানে নেই mam জানি other company তে mam থাকতে পারে but আমাদের company তে mam সেই সুবিধাটা নেই। না health insurance আলাদা করে আছে, mediclaim ও আল আলাদা করে আছে। হ্যাঁ mam নিশ্চয়ই বলবো। আপনি একটু দু minute line এ থাকুন আমি আপনাকে বলছি। হ্যাঁ mam line এ থাকার জন্য ধন্যবাদ। আমি আপনাকে বলতে চাইবো যে, mam আহ health insurance আর mediclaim mainly দুটোই আমাদের এখানে হয়। But দুটোর মধ্যে mam main আহ dif~ major যে difference টা আছে mam মানে এমনি খুব একটা difference নেই but difference একটা major difference আছে, সেটা হচ্ছে mam আহ যখন claim এর কথা আসে তখন mam health insurance টায় বেশি claim পাওয়া যায়। মানে অনেকটাই বেশি claim পাওয়া যায় mediclaim এর থেকে। আর একটা মানে এরও সেটা মানে আরকি cover করে claim টা। তো যার জন্যই আমরা health insurance টা একটু বেশি মানে আহ মানে ভালো বলে মনে করি কিন্তু mam আমাদের এখানে আহ mediclaim যেটা বলছি mediclaim হচ্ছে খুব effortable actually । মানে খুব কম premium rate এর মধ্যেও mediclaim টা করা যায় আরকি। যার জন্য mam আমরা এখানে mediclaim টাও আমদের company তে দিয়ে থাকি but health insurance টা অবশ্যই খুব ভালো claim দেয় mediclaim এর থেকে।

হ্যাঁ mam আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাইবো যে, আপনার এমনি কোন মানে দুটো এর ক্ষেত্রেই যদিও বা এটা mandatory যার জন্যেই mam আমি আগে থেকেই আপনাকে জিজ্ঞাসা করে নিচ্ছি জিনিসগুলো যে আপনার এর আগে কোন আহ surgery বা injuries হয়েছিলো মানে কোন বড় কিছু mejor?

মানে একটা fitness certificate নিতে হবে। তো সেটা থেকেই আমাদের আহ বাকি processing টা হয়ে যায়, কোন problem হয় না mam এদিক থেকে। তো আহ আমার mam মনে হয় না যে আপনার health insurance টার, বেশি দরকার আছে। আমার মনে হয় আপনার life insurance টা করে নিলেই better হয়। আর আপনি life insurance এর মধ্যে একটা compulsory আহ mediclaim পাবেন তো thirty thousand । কারণ আপনার mam সেরকম কোন, বলছেন আহ injuries বা সেরকম কোন major surgery আগে হয়নি বা major কোন problem নেই আপনার bodies এ। তো সেই ক্ষেত্রে আপনার life insurance টা বেশি benefit আছে। আপনি interest rate টাও অবশ্যই অনেক বেশি life insurance এ। আর আহ, claim bene মানে যে debt benefit যেটা ওটা অনেকটা বেশি আছে। কিন্তু mediclaim এ কি আছে? mediclaim এ আপনার আপনার যদি কিছু না হয় মানে, কোন যদি কিছু ধরুন আপনার হলো না। তো সেই ক্ষেত্রে মানে hospitalized হতে হলো না কোনদিন আপনাকে। তো সেইটা মানে claim amount টা totally weast হয়ে যায়। থাকে না আপনার যে মূলটা, যে sub টা মানে যে total sum টা আপনি পাবেন সেটাও সেটা অবশ্যই পাবেন আপনি but অনেক কম interest rate এর সাথে পাবেন। তো সেই ক্ষেত্রে mam আমি আপনাকে suggest করবো যে আপনি life insurance টাই করতে পারেন mam । ওটা better হবে আপনার জন্য।

আহ date মানে time to time premium আরকি করে যাবেন। আর নয় mam আমরা একটা ECS mandate করে দেবো আপনার কোন bank account এ মানে যে account থেকে আপনি টাকাটা debit করতে চান। তো সেই account টা ECS mandate করে দেবো। আহ Time to time সেটা autometic মানে আরকি debit হয়ে যাবে। আর নয় mam আমাদের customer serv~ আমাদের বিভিন্ন service executive আছে যারা আপনার, বাড়িতে বা office address বা যেখানেই আপনি বলবেন সেখানে গিয়েও আপনার থেকে premium amount টা collect করে নিতে পারবে। তো আপনি কোনটায় mam comfortable হবেন? হ্যাঁ mam আমরাও সেটাকে একটু better বলে মনে করি। কারণ এইদিক থেকে mam কারোরই কোন আহ চিন্তা থাকে না autometic সেটা process তার জন্য। তো ঠিক আছে mam কোন অসুবিধা নেই। যেই bank এ আপনার ECS mandate হবে সেই bank এর আপনার passbook টা নিয়ে আসতে হবে আপনাকে, একটা cancel cheque দিতে হবে আপনাকে। Passbook এর xerox একটা cancel cheque আর আপনাকে যে first month এর যে EMI টা ওটা cheque এই payment করতে হবে। ওই cheque টাতেই payment করতে হবে। আর আপনি যে date টা দেবেন মানে ওই date থেকেই আপনার মানে, আর mam বলে থাকি বলে রাখি আপনাকে যে, মাসের পাঁচ তারিখের মধ্যে ECS টা আরকি আহ কেটে নেয়। তো আহ সেটাই আমি দিয়ে দেবো date টা। আপনার কি সেই date এ কোন problem আছে? মানে মাসের পাঁচ তারিখে কোন problem নেইতো salary মানে আরকি ঢুকতে এইরকম? Okay mam তাহলে আমি সেটাই রাখবো কোন অসুবিধা নেই। ভালো হয়েছে আপনি বলে দিলেন। আমি তাহলে এগারো to এগারো থেকে বারো তারিখের মধ্যে মানে আহ আমি বারো তারিখই নয় ধরে রাখলাম। বারো তারিখই আমি এখানে করে দেবো। বারো তারিখে, আপনার টাকাটা autometic আহ আপনার bank থেকে debit করে দেবে। আমি ওই সুবিধাই এখানে provide করে রাখবো। আর আপনাকে তাহলে একটা cheque দিতে হবে যে first EMI টা, সেটা আপনাকে cheque এ দিতে হবে আর date টা বারো তারিখ এরই দেবেন। আর একটা cancel cheque, আর একটা passbo আপনার ওই passbook এর ই xerox, আপনার সমস্ত documents । Medical certificate বলেন MBBS doctor কে দিয়েই করাবেন ওটা। আর আপনার other card ভোটার card, bank card, আপনার current location এর address আহ এইগুলো নিয়ে আর আপনার যে যে মানে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনা আমাদের branch এ একবার visit করে নেবেন, আর আপনার photo নিয়ে আসবেন। আর বাদ বাকি যা further pro~ process আছে সেটা আমাদের branch manager আপনাকে আহ, guide করে দেবে মানে further querising এ। আর এমনি আপনার যদি এখন insurance related কোন queries বা আহ এরপর কি করলে কি হবে? এইরম কোন queries থাকলে mam আপনি আপনাকে বলতে পারেন কোন অসুবিধা নেই। Policy টার নাম লিখবেন mam । কারণ আপনি payment করছেন ওই policy টাতে। তো ওই policy টার নাম আপনি আহ cheque এ লিখে দেবেন। আহ হ্যাঁ mam কোন অসুবিধা নেই but mam আমি আপনাকে বলে রাখি একটা জিনিস যে, cheque এ আমরা যখন date বসাই না mam তো ওই date এর আগে কোনদিন ই ওটাকে তোলা সম্ভব নয়। এখন আপনি signature করেছেন, আপনিই ওখানে date দিয়েছেন তো আপনি যদি সেটা পরের মাসে বারো তারিখে বসান, তো পরের মাসের বারো তারিখের আগে কেউ ওই cheque থেকে কোনদিন ই টাকা তুলতে পারবে না। কারণ bank ওটা allow করে না। তো এ দিক থেকে mam আপনি safe থাকতে পারেন মানে আপনি secure থাকবেন। কারণ আহ আপনার ওই date টা, খুললে তবেই গিয়ে টাকাটা আমরা তুলতে পারবো। মানে টাকাটা আমরা ওখান আপনার bank থেকে credit করতে পারবো। তো problem নেই আর তাছাড়া যদি আপনি চান যে আপনি পরে cheque দেবেন mam কোন issue নেই। আপনি পরেই করতে পারেন শুধু cancel এর cheque টা আমাদেরকে সঙ্গে সঙ্গে একটু দিয়ে দেবেন। hello

কিরে কি করছিস? এই তো আপাতত কিছু নয় বসে আছি তুই? আহ আমিও এই বসেই আছি ওই একটা কারণে ফোন করলাম তোকে

কারণ ঠিক নয় ওই একটা কথা বলার জন্য

হ্যাঁ এই বলছি আহ বলছি কলকাতার মধ্যে মানে বন্ধুদের সাথে ঘোরার মত কোথাও জায়গা আছে মানে ঘুরতে যাওয়ার সবাই বন্ধুরা বান্ধবীরা মিলে আর গিয়ে সব জায়গাই প্রায় কিছু কিছু জায়গায় গিয়ে দেখি কিছু জায়গা যাওয়া হয়নি তো ভালো কোনো জায়গা আছে বলত হ্যাঁ আছে তো বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার সব থেকে ভালো জায়গা যেটা হচ্ছে আমাদের বি গার্ডেন ওখানে প্রচুর টালিগঞ্জের কাছে আচ্ছা location টা কিরকম বল

বলছি location টা কিরকম? location টা মানে খুব বড় একটা area নিয়ে মানে প্রচুর লোক যাওয়া আসা করে ওখানে মানে mainly মানুষ যেগুলো করে আরকি মানে gym টিম কোনো কোনো জায়গা হ্যাঁ রে আমরা friend রা মিলে যাবো তো তাই আরকি বন্ধুরা সবাই মিলে যাবো NGP ভালো ঘোরার জায়গা অনেক কিছু দেখার আছে অনেক মানে অনেক মূর্তি টুর্র্তী করা আছে ভেতরে একটা বড় খুব বড় মাঝখানে একটা ঝিল আছে আর ওখান থেকে দেখা যাবে হচ্ছে একটা বড় স্টেডিয়াম দেখা যাবে heavy বড় ওখানে বন্ধুদের সাথে যাবার জন্য খুব সুন্দর জায়গা একটা আছে আমরা গিয়েছিলাম তো হ্যাঁ বলছিস ভালো জায়গা হম ভালো জায়গা তুই যাস একবার ঘুরতে ওখানে হ্যাঁ তো ওটার জন্য একটা plan করছিলাম আরকি মানে কোথাও একটা যাবো তো কলকাতার মধ্যে যদি ভালো কোথাও হয় আরকি সেই জন্যই আরকি বলছিলাম ওটা ভালো হবে তো? ওটাই সব থেকে ভালো বন্ধুদের সাথে ওখানে যাওয়াটা মানে সব থেকে ভালো আরকি হ্যাঁ ওখানে কি মানে কিরকম কি কোনো কিছু না মানে একটা খুব বড় একটা area নিয়ে না খুব বড় একটা area নিয়ে একটা মানে পার্কের মত আরকি রাস্তা আছে আর পাশে ঝিল আছে ওই রাস্তা দিয়ে মানে সব মানে সবাই আরকি মানে যা আসে ওখানে বসে আড্ডা মারে এরা সব বন্ধুরা মিলে ঘোরে মানে ইয়ার্কি ঠাট্টা সব কিছু

বসার মাঠ আছে বড় ঝিল আছে ঝিলের পাশে ঝিলের সামনে একদম বসার জায়গা আছে খুব সুন্দর সুন্দর ওখানে মানে দেখার জায়গা টালিগঞ্জ actually নয় ঢাকুরিয়া

নানা প্রিন্সেপ ঘাট হ্যাঁ ওটা তো আমাদের এ তে বাবুঘাটের দিকে

এটা তো এ তে ঢাকুরিয়া হ্যাঁ এই জায়গাটার নাম কি বললি? ঢাকুরিয়া টালিগঞ্জের কাছে টালিগঞ্জ হ্যাঁ place টার নাম কি বললি? যে

হ্যাঁ ওটা ভালো হবে তাইতো? হ্যাঁ খুব সুন্দর জায়গা ওখানে বন্ধুদের সাথে আড্ডা মারার সময় কাটানোর খুব সুন্দর জায়গা

আর ওখানে কোনো কিছু ওই নেই?

বলছি ওখানে যে মানে সবাই সকাল হলেই না সকালে হলেই মানে morning walk করতে বেরোয় তারপর যখন সন্ধ্যে বেলা হয়না সব মানুষে ঘুরতে আসে ওখানে ওখানে দেখার দেখার জন্য অনেক কিছু আছে ভেতরে ওই যে ঝিলের পাশে বসার যে জায়গাটা না ওটাই হচ্ছে সব থেকে বেশি সুন্দর ঝিলের সামনেই

আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম চার পাঁচজন

হম ওই জায়গাটা ভালো হবে আমরা গিয়েছিলাম তো খুব সুন্দর জায়গা হ্যাঁ না মানে ঘোরার বন্ধুদের সাথে আড্ডা মারার chill করার মানে সত্যিই খুব সুন্দর জায়গা ওখানে অনেক বড় মানে ঘণ্টা চারেক হাঁটলেও হেঁটে শেষ করা যাবেনা এত বড় জায়গা এদিক থেকে ওদিক বড় হ্যাঁ অনেক বড় জায়গা নিয়ে হ্যাঁ অনেক দূর থেকে আসে সব হম অনেক দূর দূর থেকে মানুষ আসে ওখানে ঘুরতে তারপর? মোটামুটি ভালো দেখলাম তুই যাবি? হ্যাঁ যাবো তো plan হচ্ছে তো তাই জন্যই

হ্যাঁ ভালো তো জায়গা আমরা গিয়েছিলাম বলছি না খুব সুন্দর জায়গা তারপর ওখানে গিয়ে কি কি পাওয়া যায় কিছু পাওয়া যায় নাকি? না ভিতরে কিছু পাওয়া যায়না কিছু চলে না কোনো কিছু allow নেই ওখানে ওটা একটু মানে public place তো কোনো কিছু allow নেই ভিতরে খাবার বা কোনো কিচ্ছু নেই ওখানে আচ্ছা ওটা থেকে বাইরে বেরিয়ে? হ্যাঁ ওটা থেকে বাইরে বেরিয়ে অনেক দোকান আছে পাশে পাশে মানে ইয়ে আছে রেলস্টেশন আছে পাশে একটা army camp আছে পাশে অনেক কিছু আছে ওখানে

হ্যাঁ ভালোই আরে স্টেশন থেকে নেমেই একদম কাছেই ওই স্টেশনে নামবি নেমেই দু মিনিট হেঁটে স্টেশনটা পার করেই দু মিনিট হেঁটে খুব সুন্দর জায়গা আর ভিতরে আর কোনো কোনো তোর মানে টিকিট ঠিকিট লাগেনা এমনি ও কোনো টিকিট লাগেনা?

এমনি সবাই যেতে পারে তাইতো? হ্যাঁ যে খুশি যে খুশি যখন খুশি যখন খুশি নয় প্রায় রাত মনে হয় আমার আমরা যখন সন্ধ্যে হয়েছিল চলে গেছিলাম অতটা খেয়াল নেই রাত মনেহয় নটা দশটা অব্দি থাকে সবাই আরকি

হ্যাঁ ওটা তো যে এরকমই এত পর্যন্ত খোলা থাকবে না না বন্ধ হয়না এবারে কে কে ভিতরে আছে না আছে গেট বন্ধ করে দেবে বন্ধ মনে হয় মনে হয় আমার হয়না ভিতরে খোলাই থাকে বা security up down করে হ্যাঁ আর কি কোনো restrict কোনো কিছু আছে নাকি? না কিছুই নেই ওখানে আসে পাশে দুপরের দিকে আছে হম আছে নাকি যে ওইটা করা যাবেনা ওইটা করা যাবেনা ব্রিজের ওখানে নোংরা করা যাবেনা ফেলা যাবেনা যেরকম হয় আরকি

আচ্ছা

যে মানুষ কি করছে যে মানুষ কিভাবে এখানে বসে আছে কি করছে সেটুকু দেখলেই বুঝে যাবি যে এটা কি জায়গা ভালো

ঠাট্টা করা মানে সব কিছু খুব খুব ভালো জায়গা কেউ কাউকে মানাও করবেনা হ্যাঁ হম ওই যে ঝিলটা আছে না ঝিলেতে মানে খুব বড় বড় মাছ আছে ঝিলে দেখা যায় মাঝে মাঝে ওঠে আবার ঝিলের মধ্যে কি আছে ঝিলেতে আবার অনেকজন সেই boat দিয়ে না

হ্যাঁ ওখানে boating system আছে নাকি? হ্যাঁ boating system হ্যাঁ দেখেছি তো boating system আছে সেটা

না না ওগুলো মানে ওগুলো ঠিক আমি জানিনা but শেখাচ্ছিল দেখলাম আমরা তো গেছি এমনি ঘুরতে সবাই মিলে যেরকম টা হয় আরকি হ্যাঁ আমাদেরও তো বাড়ি কাছে না আমরাও ঘুরতে গেছিলাম হম তুই কবে আসবি এখানে? হ্যাঁ plan হচ্ছে দেখি সবাই মিলে যাবার একটা কি তুই কি যাবি? হ্যাঁ আমি যাবো যদি বলিস যাবো আচ্ছা আরেকবার ঘুরে নিবি জায়াগাটা ভালো বলছিস যখন

এরকম একটা ব্যাপার

হ্যাঁ তো হাঁটতে হবে যেহেতু ওই morning walk এর জন্য ভালো যারা morning সকাল সকাল সবাই আসেনা ওখানে morning walk করতে তারপরে যখন আবার বেলা পেরিয়ে যায় তখন সবাই আসে ঘুরতে বন্ধুরা এটা সেটা সবাই আসে

সবাই সময়টুকু কাটায় এদের যাদের বাড়ি আছে কাছাকাছি তারা আসবে এসে নিয়ে বেঞ্চে বসে একটু সময় কাটাল একটু হাওয়া খেল ফাঁকা জায়গা না

হম ওখানে ওই ভাবে সময় কাটানোর খুব সুন্দর জায়গা বিশেষ করে বন্ধুদের তো মানে কি বলবো বন্ধুরা আসলে যথেষ্ট মানে ভালো জায়গা

only family নিয়ে যাওয়া যায় নাকি

না বলছি family place ও তো নাকি? হ্যাঁ সবরকম আরে ওটা তো public public area পুরো area টা ওখানে কেউ ধর কেউ ধর ফুটবল খেলছে কেউ ক্রিকেট খেলছে কেউ সেই বক্স চালিয়ে দিয়ে নাচছে dance practice করছে সব কিছু ও আচ্ছা যে যার মত activities করে যে যার মত মানে প্রচুর বড় জায়গা নিয়ে তো হ্যাঁ যে যেরকম কেউ হয়ত কিছু বলবেনা যে ঘোরার জন্য একটা ভালো জায়গা ঘোরার মানে কিছুক্ষণের জন্য ঘোরার জন্য একটা ভালো জায়গা কিছু কিছুক্ষণের জন্য নয় সবসময়ের জন্য সারাদিন থাকতে ইচ্ছা করবে আসতে ইচ্ছাই করবেনা ওখানকার ইয়েটাই এমন feel টাই এমন ও হ্যাঁ যাবো

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর বল কিছু যদি ভালো লাগে জায়গাটা আরও বেশি হ্যাঁ ওই জায়গাটা মোটামুটি সবই ভালো হম কিন্তু ওই খাবারের ব্যাপারটা কোনও কিছু allow নেই তাইতো?

ওইসব জায়গা পরিস্কার রাখতে হবে হ্যাঁ হ্যাঁ আর ওখানে public place তো মানুষ মানে হাঁটতে আসে কেউ বিকেলে এলো একটু বসে time কাটাতে এলো কেউ একটু গল্প করলো সব যে যার মত আরকি ভালো জায়গা